আর এটা মেঝের উপর রাখা রয়েছে এবং নীচ পর্সান -এ অনেক গুলো লোহার স্ট্যান্ড রয়েছে --

এটা একটা রাস্তা দেখতে পাচ্ছি। যেখানে কিছু দোকানও রয়েছে। সব্জির দোকান রয়েছে। কিছু সব্জি রয়েছে সেখানে।

এটা একটা ভি.আই.পি. রাস্তা।

এটা একটা রেসটুরেন্ট মনে হচ্ছে খুব সুন্দর দেখতে

পাশে দুখানা ছোটো ছোটো বসার জায়গা রয়েছে। বাদিকটা তে রয়েছে বসে খাবার খাওয়ার মতো কোনো জায়গা।

এটা একটা বাচ্চাদের আ পার্ক -এর মতনি রয়েছে অনেক গাছপালা রয়েছে একটা বাচ্চাদের খেলার জিনিস রয়েছে যেখানে-এ দুটো বাচ্ছা খেলছে।

এটা একটা আ-আ পার্লার বা সেলুন টাপই কিছু মনে হচ্ছে যেখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে।

এটা একটা তীর্থস্থান মন্দিরের ভিতর --

যেটা রাস্তা বৃষ্টি পরছে সবাই ছাতা নিয়ে যাচ্ছে। আহ সাইকেল চালিয়েও কিছু মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছি।

একটা বাইক বাইরে দাঁড়িয়ে রয়েছে।

এটা কলকাতার কোনো একটা ফ্লাইওভার এর নীচের রাস্তা।

তখন ডানদিকে এক পাইপ রয়েছে। বাদিকেও একটা রয়েছে এবং পেছনের সাইড -এও রয়েছে।

এটা একটা ঘরের ভেতরে রয়েছে।

এটা একটা রাস্তা যেখানে অনেক গুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। অনেক গুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। উপরে একটা ফ্লাই ওভার টাইপ কিছু করা রয়েছে।